তারপরে আমরা অনেক ধরনের চানাচুর দেখতে পাচ্ছি।

পাশে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি একটি দোকানও রয়েছে।

আমরা এখানে একটি ফাঁদ দেখতে পাচ্ছি যেটি লোহার তৈরি ব্যারিকেড দিয়ে গাঁথা রয়েছে।

এই ভাট্টি একটি বনের মধ্যে বসানো রয়েছে।

আমরা এখানে চার পাঁচটি রোড একসঙ্গে দেখতে পাচ্ছি।

যেখানে দেখা যাচ্ছে একটি নদী বয়ে যাচ্ছে যার মাঝখানে দু থেকে তিনটি হরিণ এপার থেকে ওপারে পার হচ্ছে।

বাইক -এর উপর অনেকগুলি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি নদীর ওপারে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি গাছপালা ঝোপঝাড় রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একজন ম্যাম স্টুডেন্টদের যোগা শেখাচ্ছে।

সে অনেকগুলি গাছপালাও আমরা দেখতে পাচ্ছি তার পাশে অনেকগুলি বাড়িও আমরা দেখতে পাচ্ছি।

এখানে সামনের লোকের বাঁ সাইডে একটি ঝুড়ি রাখা রয়েছে হলুদ কালারের।

সামনে একটি টোটো অনেকগুলি বাইক -ও দাঁড়িয়ে রয়েছে তার পাশে ডান দিকে একটি ছোট্ট দোকান আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি লোক বসে আছে।

দুজন স্যার মেয়েটির হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে।

সিংহাসনটি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানটির নাম সুধা পারুল।